আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি একটা উ- বুক শপ যেখানে অনেক বালক রয়ে--

আমরা এই ছবিতে একটা মানুষকে দেখছি বসে রয়েছে যার একটা দোকান রয়েছে বই কেনাবেচা করা । এবং সেই মানুষটা একটা চশমা লাগিয়েছে কালো রঙের ।

এবং সেখানে অনেএক ছেলে বা মানুউষ এসেছে।